ঘরের ওয়ালটি সাদা কালারের ।

পিছনে ও সামনে অনেক ধরনের খাবারের জিনিস ঝোলানো রয়েছে।

ফলগুলো ছোটো ছোটো কনটেনারে ভরা রয়েছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

এটি একটি চার্চের ভিতরের ছবি।

এখানে দুটো সাদা চেয়ার রয়েছে চেয়ার -এর উপর দুজন লোক বসে আছে।

পার্টিশন ওয়াল -এর উপরে অনেক ধরনের পোস্টার লাগানো আছে।